আমি এই দৃশ্য টিতে দেখতে পাচ্ছি কি যে এখানে একটি রাস্তা আছে এবং রাস্তার পাশে একটি অনেক বড় মাঠ আছে এবং সেই মাঠটিতে আমি কিছু লোকজনকেও দেখতে পাচ্ছি।

আমি এই দৃশ্যটিতে দেখতে পাচ্ছি কি যে এখানে একটি রাস্তা আছে। রাস্তার পাশে দুইটি দোকান আছে এবং সেই দোকানের শাটার নামানো আছে।

এছাড়াও মুছতে মূর্তিটির পেছনে আমি একটি বাড়ি দেখতে পাচ্ছি এবং এই বাড়িগুলির আশেপাশে আমি অনেকগুলো বড় বড় গাছগুলোও সেখানে দেখতে পাচ্ছি।